রাত্রির সময় এখানে বসার জায়গা যাত্রীরা এখানে বসে এবং বাস দাঁড়িয়ে আছেতো রাত্রির টাইম বলে --

এটা একটা মোবাইল স্টোর যেখানে উপরে এয়ারটেল ফোরজি এবং তার নিচে ভোডাফোন বলে লেখা আছে ।

এটা একটা ট্রেনিং সেন্টার এখানে অনেক ছেলেরা এখানে খুব সুন্দর ভাবে শিক্ষা প্রতিষ্ঠানকে ভালোভাবে কাজকর্ম করছে পড়াশুনা করছে ট্রেনিং -এর মাধ্যমে এঁরা নিপুন এবং খুব মনোযোগ সহকারে --

ক্রিসমাস বা বড়দিন উপলক্ষে এখানে খুব সুন্দর ভাবে সাজানো হয়েছে | এখানে অনেক মানুষই ভিড় করে এখানে দেখতে আসছে ।